সেই বইয়ে সে তার ছদ্মনাম use করেছে, কারণ হচ্ছে নিজের নামটা use করলো, যদি in case বইটা চলল না বা বইটা ঠিকঠাক হলো না, তখন ব্যাপারটা কিরকম একটা হয়ে যাবে না, ওই জন্য সবাই ছদ্মনাম বেশি use করতো। আচ্ছা আর এ আচ্ছা biography ইর, যেই মানে topic গুলো হয়, মানে ধরো main point গুলো হয় আচ্ছা সেগুলো যদি ধরো একজনের biography লিখলাম তো কি করতে হবে? তার সম্পর্কে জানতে হবে মানে সে ছোট থেকে কি করেছিল, মানে ছোট থেকে ওর মৃত্যুকাল অব্দি ও কি কি করেছে সেগুলো সব লিখতে হবে। তাইতো? হ্যাঁ সেগুলো সব লিখতে হবে, ভালো করে লিখতে হবে বুঝিয়ে বুঝিয়ে গুছিয়ে লিখতে হবে। হম আচ্ছা এবার যদি ধরো biography আমাদের যেটা দিয়েছে, সেটা নিজের সম্পর্কেতেই লিখে আনতে বলেছে নিজের, তুমি নিজের জীবনের biography লেখে নিয়ে আসিও।

হম এবারে আমি তো সেরকম কিছু করিনি তাহলে এবার আমি কি লিখবো? প্রথমে তো শুরু করবি যে উম জন্ম, হম আমার জন্ম তারিখ দিলাম। দিলি জন্ম হল, তারপরে কোথায় তোর জন্ম? আমার জন্ম কোথায়? মানে আমার গ্রাম। হ্যাঁ তোর গ্রামের নাম, গ্রামটা কোথায় অবস্থিত, কোন জেলার মধ্যে অবস্থিত,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 তারপরে তুই দিবি তোর মা বাবার নাম,

তারপরে দিলি ধর তোর ভাই বা দাদা যে থাকলো তাদের নাম,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 ততো রকম বলে কাকা কাকিমা, পিসি পিসিমা ওদের না, যেটা একবারে নিজের যেগুলো হয় মা বাবা নিজের দাদা নিজের বোন, আচ্ছা মানে যেগুলো আহ নিজেরই বুঝতে পারলাম।

শিক্ষা মানে আমি কতদূর পড়েছি বা এখন যেটা পড়ছি।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

হ্যাঁ ওগুলোই লিখবি। আচ্ছা বেশ তারপর, তারপর লিখলি, তারপরে লিখবি যে তোর hobby মানে তোর কি কি করতে ভালো লাগে। আমার কি কি করতে ভালো লাগে।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

তুই জানিস তোর কি কি করতে ভাল্লাগে, তোর কি করতে ভাল্লাগে, খেলতে ভাল্লাগে?

না, biography সব সত্যি কথা লেখা থাকে না। কিন্তু সত্যি কথাই তো বেশিরভাগ লেখা থাকে। হম বেশিরভাগ লেখা থাকে এবার তাহলে আমি, আমি কি লিখব ওই ফুটবল খেলি বেশি ভালোবাসি তো আমি লিখবো ফুটবল খেলি।

তাও লিখতে হবে

হ্যাঁ, লিখলে ভালো হয়। ভালো লাগেও দেখতে। হম লিখে দোবো। তারপরে তুই এর পরে কি নিয়ে পড়তে চাস। কেন পড়তে চাস? আমি এরপরে এখন কলেজে যাব কলেজে যেয়ে পড়বো তবেই তো,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 তো ওগুলোয় লিখবি। হম তারপর, তারপরে লেখার পরে তো তোর আর কি লিখবি, এগুলো যেহেতু তুই এখনো বেঁচে আছিস তো তোর এগুলোই দরকার, বা তুই হ্যাঁ, তুই সমাজের জন্য কি করতে চাস। সমাজের জন্য কি করতে চাই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 ব্যাস তাহলে complete, দ্বারা দ্বারা ওগুলো লেখার পরে হ্যাঁ ওগুলো লেখার পরেই তোর complete হয়ে যাবে। কারণ আর তো কিছু নেই আচ্ছা এবার যদি কেউ মারা যায় তাহলে এবার আবার সেই কিসেলে মারা গেছে কেনে মারা গেছে এসব লিখতে হবে।

ব্যাস আমরা মরিনি মানে আমাদের আর লাগবেনা অতো।

ভালোই হল লিখতে হবে না। তালেই

এগুলোই লিখতে হয় basically । কিন্তু যতটা পারবি সত্যি কথাটা বলার চেষ্টা করবি বেশি ঢপ দিবি না। না না এখানে ঢপ, ঢপ বেশি কি দিলাম তাই ঢপ শুধু ওইটাই যে আমি পড়তে ভালোবাসি ওইটাই ব্যাস। পড়তে সবাই ভালবাসে তুই শুধু পড়তে ভালোবাসিস না।

হ্যাঁ, তো সেইটা লিখবে অনেকেই দেখ সবাই কেই পড়তে হবে তার কোন মানে নেই মানে পড়তে ভালবাসে তার কোন মানে নেই অনেকের অনেক দিকে ন্যাক থাকে। হম তা তো থাকেই। আর এমনিতেও এখন যা আবহাওয়া চলছে বুঝলি তো বুঝলা তো নিজের শরীরটাও ভালো লাগেনা। হ্যাঁ, এই আবহাওয়াতেও শরীর কারোরই ভালো লাগবে না।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 ডাক্তার দেখাচ্ছি বলতে গেলে দুদিন হল।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 যেদিন মনে হচ্ছে। বুজলা তো কিন্তু আমি বুঝতে পারলাম না যে তোমার কথা একবারে slow চলে এলো, কি কোন কথাটা slow এলো বল।

ওই biography সম্ম

তাই বল, আবাব আবাব প্রথম থেকে বলবে? আবার তুই একবারে বুঝিস না? হম বুঝি যতদূর বুজাইছো সব বুঝে গেছি।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 আচ্ছা আমি প্রথম point দিলাম আমার সম্বন্ধে জন্ম দিয়ে আমার জন্ম সব লিখলাম। হম

হ্যাঁ বাসস্থান না তোর জন্ম থেকেই include হয়ে যাবে।

হ্যাঁ, তারপরে কি লিখব আমার ই ই যেইটা আমি পড়াশোনা করছি ওইটাতে কি লিখব? হ্যাঁ, শিক্ষা,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

পরবর্তী শিক্ষা, তারপর,

পেশা আর ওই যেটা বললাম খেলতে ভালোবাসি ওইটা? ওইটাকেই পেশা বলে। ওহ সব কি কি ভাষা আমি জানিনা তো হম তাহলেই হবে। আচ্ছা বেশ আমি আই লিখছি ঠিক আছে তখন পরে আমার অন্য কিছু দেখা যাবে রাখ, অন্য কিছু তখন পরে বলব okay tata হ্যাঁ বেশ তখন তুই add করে নিবি। হম রাখলাম তাহলে tata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

আলাইকুম আসসালামু

আল্লাহামদুল্লিয়া ভালো আছি আপনি ভালো আছেন

ঠান্ডার অবস্থা হ্যাঁ আমাদের এই দিকে তো কদিন প্রচুন্ড ঠান্ডা ছিল যার কারণে আমার ঠান্ডা লেগে গেছিলো আমার আসলে ঠান্ডা একটু সমস্যা আছে তো এলার্জি ঠান্ডা তে এলার্জি আছে তো প্রচুর ঠান্ডা লেগে একটু শীত পড়লেই ঠান্ডা লেগেযায়

হি হি এই শীতে তো অনেকেরই এ দেখা যাই সামাজিক পরিবারের বা আসে পশে বন্ধু বান্ধব অনেকের দেখা যাচ্ছে যে ঠান্ডা জোর এরকম ওরা jeket পড়ছে সবাই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 জি জি আসলে আমাদের আসে পশে বেশি করে ঢাকার আসে পশে যে বাড়িটা খুবই দূষিত হয়ে যাচ্ছে যেটা আমার প্রতিদিন খবরে দেখতে পাই করোনা কি হচ্ছে mask টিও না ভালো করে তখন কেও mask পড়তে চাই না এখন সবাই mask পরে কেন না বাতাসে যেই পরিমানে ধুলো বালি থাকে

হ্যাঁ সেটাই আসলে বলতে অনেকে শুনলাম বলবে যে এটা ভালো খারাপ থেকে মানুষ একটা ভালো শিক্ষা নেই আমাদের নিজেদের প্রতি আমাদের পরিবারের প্রতি অনেক তা কি বলে বুঝতে শিখছি জিনিস গুলা কি ভাবে আহ আহ

জি অবশই আমাদের শিষ্য মোচন গুলা তে যখন আহ আবহাওয়া তা যখন শিষ্য জাতের ওপর পড়া তা ধুলা বালি পড়া এবং দেখা যাচ্ছে এই সময় ধুলা আসলো দিনে contraction বা যে বাড়ি ঘরের কাজ গুলা করা হয় সে দক্ষ বাজছে ধুলা বালি উঠতে উঠতে আসে পশে এবং আমাদের নারায়ণ গঞ্চ টা হচ্ছে কিন্তু হচ্ছে শিল্প অন্য

তো শিল্প নগরীতে কিন্তু প্রচুর পরিমান নীল কারখানা সব কিছু কয়েন factory বলে আহ সবকিছুই এখানেই কিন্তু ধুলো গুলাই এখানে পরিবেশ তা এত মানে এত তা খারাপ ধুলো খালি চোখে দেখলে কিন্তু বুঝা যাবে না কিন্তু মানুষিক প্রতিনিয়ত কিন্তু এই ধুলো গুলো কারণে যে আহ আমাদের শাঁসের সাথে যাচ্ছে নিয়ে যে এলার্জি হচ্ছে আপনার হচ্ছে শাঁস কষ্ট হচ্ছে তো এইগুলা হচ্ছে তাই না জি জি অবশই এই কারণে দেখা যাচ্ছে শুধু মাত্র এটাই না আমি বিভিন্ন গবেষণা প~প~পত্রন পড়ি তো আমার দেখা হয় তো এই ক্ষেত্রে অনেক গুলা তো দেখলাম যে দেখাচ্ছে যে ঢাকা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 এবং হাটের হাটের সমেস্যা এবং বিভিন্ন ধরণের সমস্যা দেখা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখোমণ্ডলীও cancer এবং নাখে যে cancer গুলো হচ্ছে দেখা যাচ্ছে সব গুলো বেসিরভাগ ক্ষেত্রে ঢাকার দায় করা যাচ্ছে তো এখন আমি আমাদের মনে করি যে শুধু মাত্র যে বা আমাদের এই অসুস্থ আবহাওয়া এটা যায়না পাশাপাশি আমাদের যে কিছু কিছু বিষয় দেখতে হবে যে ঢাকার চাপ সেই যেন আমাদের কলকারখানা গুলো না থাকে যেমন অন্যান জায়গা থেকে দূরে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 সেটাই সেটাই আসলে কি আর কি তাদের লেগে আপনাদের যে মাথা টা বেড়া গেছে অক্সিজেনের অতটা কমে গেছে জি খেতে বাড়ির বদল করে হচ্ছে জনসংখ্যা বেড়ে গেছে থাকার জন্য প্রযুক্ত পরিমানের জায়গা হচ্ছে না বা গাছ কাটতে হটেছে যে একটি গাছ কাটছে এবং তারা কিন্তু আর একটি গাছ লাগাইতাছে না

হ্যা হ্যা হ্যা আমরা একটা একটা গাছে এর বদলে একটা গাছ লাগাবো কি সে দেখা যাচ্ছে যে চার পাশে একদম সব খালি করছে ফেলতাছে এখানে একদম আহ মরুভুমি মতো হয়ে যাচ্ছে সেই ক্ষেতে তো মরুভুমি হতে হলের দেখা যাচ্ছে এত অক্সিজেন অভাব হচ্ছে পাশাপাশি সেখানে আহ অনেক ক্ষেতে দেখা যাচ্ছে যে ভালো দিয়ে ভরাট করা হয় যার কারণে ধুলোবালিতে উড়ে আমাদের চারপাশের অবস্থাটা আরো খারাপ করে দিচ্ছে তাই না হ্যাঁ যে ঠান্ডার মরসুমে বা গরম মরসুম বা সব সময় কিন্তু আমাদের ঠান্ডা গরম দেখতেছে তারা কিন্তু যখন তখন চলে আসতেছে

হাসপাতাল গুলোতে দেখা যাই এতো ভিড় আর ভিড় সব মানে ভাত খাবে না খাবে কিন্তু ওষুধ খাইতে হবে আসলে শরিল ঠিক আছে বোলে আমাদের অনেক অংশে যে আমরা করতে হয়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 প্রত্যেক এরই উচিত তবে আ নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া যে কোন জিনিসটা করলে যে ভালো হবে কোনটা করলে খারাপ জি জি জি শুধুমাত্র যে আমরা বায়ুকে দুষবো আর দোষারোপ করবে এরকম না পাশাপাশি আমরা যে খাবার গুলো খাচ্ছি সেগুলাতে দেখা যাচ্ছে কিন্তু সবগুলাই বলতে গেলে আমাদের চারপাশে খাবারের শুনছিলাম যেটা যে নব্বই শতাংশই খাবারই দূষিত এবং হ্যাঁ এবং যে ভেজাল যুক্ত যা আমাদের হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের দেশে এমন একটা খাবার পাবেন না যে যেটা ভেজাল ছাড়া আছে এ জন্য আমাদের দেশে দেখা যাচ্ছে যে রোগ ক্ষম রোগশোকত বাড়তেছে এক কথা এ ছাড়া মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা টা কমে যাচ্ছে যার কারণে মানুষ নুতুন নতুন রোগে আরো আক্রান্ত হচ্ছে এত কিন্তু খাবার গুলোতে colour ব্যবহার করা হয় ওখানে আবার কি আপনাদের রং ব্যবহার করা হয় যেটার সাথে থেকে হইতেছে যে আমার diet থেকে মানে কি দিয়ে কি দিয়ে জোড় দিয়ে medicine দিয়ে জোড় বানায়ে ফেলতেসে এই যে গুলো আমরা খাইতেসি আসলে কি আমরা কি আমরাকি ভালো কিছু খাচ্ছি না না আসলে এটা ঠিক বলছেন আব আসলে ভালো কিছু খাচ্ছি না যে দেখাযাচ্ছে যে আমরা অনেক সময় দেখাযাচ্ছে আমরা বড়ো বড়ো brand brand বলতে যে বড়ো বড়ো company গুলো কে আস্ত রাখছি তারা আমাদের কে ভালো খাবার দিচ্ছে দিচ্ছে আসলে এটাও কিন্তু না তাদের কে তো দেখাযাচ্ছে যে STI এবং বিভিন্ন magistrate এ তারা পরীক্ষা করে দেখছেন যে এইগুলোতে সবগুলাতেই ভেজাল আছে এবং তারা উচ্চ মানের chemical ব্যবহার করছেন যারা সাস্থের জন্য খুবই ক্ষতিকর সুধু মাত্র আমাদের জন্য না ছোটো ছোটো বাচ্চা দের কে আমরা তুলে দিচ্ছি এইগুলা যে আহ রাস্তায় হিসেবে যে তারা খাচ্ছে তারা আনন্দের সাথে খাচ্ছে কিন্তু তারা আসলে আহ যে আসলে ভালো খাবার টা খাচ্ছে না একপ্রকার বলা যাই এটা বিষ হিসেবে তারা গ্রহণ করছে

যদি চালও খাই চাল থেকে আমাদের ভাত হয় ভাত হলো একটি মৌলিক খাদ্য এই ভাত টা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি এটা ঠিকি বলছেন বেশ যেটা সিদ্ধ করলে সেটাতে আবারো যায়না বা বেশি খাইলে সেটা হজম হইতেছেনা হজমের সমস্যা হচ্ছে তো আসলে স্বাস্থ বলতে কি বোঝানো হচ্ছে আমাদের আমরা স্বাভাবিক মানুষই দেয় কিন্তু আপনি যেটা এখন বললেন চালের কথা আমরা মনেকরছি হয়তো চালতা এম যেটা গ্রহণ করছি সেটা আমাদের স্বাস্থ্যের ভালো বা এটা তেমন কোনো কিছু নাই কিন্তু দা এটা গবেষনা করার তিনারা করছেন যেখানে দেখানো হচ্ছে যে আমাদের চার পশে ঢাকার আসে পাশের জেলাগুলোতে যে চালু হয়ে চাষ করা হচ্ছে আ তো ওখানে ওই আমাদের যে নদী গুলা দেখেন বুড়িগঙ্গা তুরাগ এই নদীগুলা কিন্তু প্রচুর পরিমানে দূষিত শীতলক্ষা নদীগুলো প্রচুর পরিমানে দূষিত দেখা যাচ্ছে যে সুস্থ মরশুম আসলে পানিগুলা একদম কালো হয়ে যায় এবং সেখানে কলকারখানার পানি এবং বিভিন্ন নৌকা যানবাহন থেকে যে দূষিত পদার্থ গুলো সব কিছু একসাথে মিশে এবং এছাড়াও আমাদের যে electric এ বিভিন্ন bike এ বা আ ব্যাটারি চালিত যে যন্ত্রগুলা এইগুলা ব্যাটারি যে ব্যাটারিগুলা দেখা যাচ্ছে এগুলা সবসময় মুজিতে ফালতু হচ্ছে যারাই কারণ এইবার যে acid গুলা এইগুলা নদীর পানির সাথে মিশে যাচ্ছে এবং সেগুলা আস্তে আস্তে আমাদের মাটিতে যাচ্ছে মাটি থেকে ফসলের মধ্যে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে আমাদের শরীরে প্রবেশ করতেছে ধান চাল এবং নেই আমাদের সবজি খাবারগুলোর মাধ্যমে খুবই ক্ষতিকর এদিকে আমাদের নজর দেওয়া উচিত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

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাচ্চারা এটার বেশি এরকম হবে তাদের কে দেখা যাচ্ছে যে তারা ছোট বলা থেকেই বিভিন্ন অররোগে আক্রান্ত হয়ে যাচ্ছে ছোট আমাদের সময় যেটা হতো না এখন ছোট ছোট্ট বাচ্চা দেড় সাথে সেটা দেখা যাচ্ছে মানে অনেক কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়েযাচ্ছে তো মানসিক ভাবে আমাদের কে সুস্থ থাকতে হবে শাররীক ভাবে সুস্থ থাকতে হবে তাহলেই আমাদের আমরা নিজের দিক থাকে হয় তো আমরা ভালো থাকবো এই রকম কিছু নেই হ্যাঁ অবশ্যই অবশ্যই শারীরিক সুস্ততার পাশাপাশির মানসিক ভাবেও সুস্থ থাকা উচিত কারণ মানসিক ভাবে সুস্থ যদি না থাকি আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন না কোনো কিছু ভালো লাগবেনা অথবা আমাদের যে আমরা যে মা ~সামাজিক একটা জীব যে যোগাযোগ রাখতে হয় বা communication করতে হয় পড়া লিখা তে মনোযোগ বিভিন্ন কাজে মনোযোগী এই গুলো সব কিছু কেই দেখা দরকার

হম সেটাই রাস্তার আসে পশে যে এম খাবার গুলো অপরিষ্কার অবস্থায় থাকে সেগুলো আমরা খেয়ে আমাদের হাত ধোয়া আমরা অসুস্থ হয়ে পরছি

জি জি জি

কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ওই জিনিস গুলোতে জি অবশ্যই অবশ্যই কেননা দেখা যাচ্ছে যে রাস্তার ধরে খাবার গুলো খোলা রাখতেসে এবং তার খোলা পরিবেশি করতেসে এর ফলে রাস্তার ধুলো বালি পড়তেসে মাছি বসতেসে মড়ক জীবাণু এর সাথে সংযুক্ত হচ্ছে এই গুলো আবার এটা আমরা আবার পরিষ্কার হাতে নিচ্ছে খাচ্ছে তো এই ক্ষেত্রে এটা ওটা খুবই এবং তারা যে খাবার গুলো দিচ্ছে এটা বলে কিন্তু নিম্ন মানের বেশির ক্ষেত্রে নিম্নমানের খাবার দিচ্ছে এবং অপরিষ্কার পরিবেশে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 তো আমাদের উচিত আমরা আমাদের যত্নবান হওয়া যাতে আমরা সুস্থ ভাবে স্বাভাবিক থাকার জন্য আমাদের ভালো ভাবে বেঁচে থাকা কোনটা আমাদের জন্য ভালো সেটা হয় তো internet এর জন্য খারাপ প্রভাব সেই জন্য সে নজরদারি করা হ্যাঁ সেটা অবশ্যই আমরা তো আসলে সবাই খাদ্যের ওপরে বেঁচে আছি খাদ্যের ওপরে বেঁচে থাকা এর পরেই আমাদের মানসিক স্বাস্থ দুটা দুই দিকে আমাদের নজর সমান ভাবে গুরুপ্ত দেওয়া সবকিছু কিন্তু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 হ্যাঁ অবশ্যই সমাধান করা উচিত এবং নিয়মিত ভাবে আমাদের যে আমরা শারীরিক অসুস্থ বা মানসিক অসুস্থ নিশ্চই আমাদের একটা আহ বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা হওয়া উচিত এবং তাদের কাছে আমাদের সমস্যা গুলো share করা উচিত তাহলে হয় তো বা একটা সমাধান সাস্থ হচ্ছে সবার আগে সবথেকে গুরুপ্ত পূর্ণ একটা জিনিস এর এ সাস্থ ভালো না থাকলে আমরাও ভালো নেই আমাদের ভালো না থাকলে আমরা ভালো রাখতে পারতেসিনা